একদম একদম, না না এক্ষেত্রে আমরা but যে হাড়ে চায়না তে covid বেড়েছে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

অবশ্যই না না বর্তমানে আহ এখন যে company তে আছে তারা পুরোপুরি বলে দিয়েছে যে এই মুহূর্তে office খোলার মত কোন রকম chance নেই তো তোমরা নিশ্চিন্তে কাজ করতে পারো। আহ এভাবেই continue থাকবে, covid থাক আর না থাক এভাবেই এখন continue থাকবে, তো সেটা একটা আমাদের ভরসা আছে যে হ্যাঁ আমার কোন রকম job যাওয়ার এই মুহূর্তে chance নেই সেটা covid হোক বা যেকোনো problem হোক এই মুহূর্তে job যাবে না, যতক্ষণ না আমি নিজের থেকে ছাড়ছি বা আমার নিজের তরফ থেকে কোন মানে ভুলভাল ভুল না হওয়ার কারনে আমার job যাবে না অবশ্যই কারন candidat এর তুলনায় job এর পরিমান খুবি কম অবশ্যই। হ্যাঁ

অবশ্যই।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

তো যখন আমাদের দেশে candidate পরিমান টা এতটাই বেড়ে গেছে job এর জন্য তো সেক্ষেত্রে আমাদের দেশে job এর কোন পরিকল্পনা ভাল candidate যারা আছে বা ভাল যারা job already করে এসেছে তারা যাতে একটু ভাল job পায় এখানে সেরকম job এর পরিকল্পনা করাটা কিন্তু উচিত, কারন এই মুহূর্তে huge হয়ে গেছে job এর candidate huge আহ দাদা তোমার voice টা একটু কম আসার কারনে আমি বুঝতে পারলাম না। যদি আরেকবার বল হ্যাঁ বলছি যে আমাদের state কিন্তু পিছিয়ে পড়ছে।

হ্যাঁ হ্যাঁ

একদম আর আহ যেটা আমি এখন দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে, বল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

অবশ্যই।

তোকে জেহুতু বলা হয়েছে অবশ্যই হ্যাঁ একদম, একদম তো আমি recent একটা দেখলাম পেপার এ যেমন এই তোমার আহ দুয়ারে সরকার বা বাকি সমস্ত যে সমস্ত campaign গুলো এখন হচ্ছে দেখলাম এত ভাল দিয়েছে যে job এর জন্য ওরা একটা কোন একটা প্রকল্প শুরু করেছে, যেখানে এই মুহূর্তে যারা শিক্ষিত আছে আহ হয়তো HS বা graduation complete করে যারা বসে আছে তাদের জন্য একটা প্রশিক্ষন করাচ্ছে যে যেটা যে কাজের জন্য যে পারদর্শী, যেমন data entry বা কোন door to door visiting করে survey নেওয়ার এরকম কিছু কিছু position দেওয়া আছে যে যোগ্যতার জন্য যে কাজটা করা সম্ভব এরকম কিছু job ওরা already প্রশিক্ষনের মাধ্যমে শিখিয়ে job দেওয়ার চেষ্টা করছে যেটা আমি দেখলাম এই দুয়ারে সরকার বা বাকি সমস্ত campaign গুলোতে এরকম ধরনের আলোচনা চলছে, তো এটা আমাদের মনে হল যে training না হয় আমি তকে দেলাম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 দেখা যাচ্ছে বাইরে এই যে job টা

না না না না আহ যেটা আমি last দেখলাম এটা কোন বাইরের দেশে নয়, আমাদের দেশে যেমন ধরো না যেই survey গুলোর জন্য অনেক আমাদের দেখবে অনেক সময় আধার card এর সাথে এই link কর, ভোটার card এর সাথে link করা এই যে survey জাতীয় কাজগুলো থাকে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

বেকার যাতে না থাকতে হয় এরকম কিছু টুকটাক কাজ করতে পারো, বা হয়তো ছ মাসের জন্য এক বছরের জন্য কাজ করতে পারো এরকম জাতীয় কাজটা দিক আহ অবশ্যই সে হ্যাঁ সে দিক

সে দিক টা ভেবে দেখলে অবশ্যই হ্যাঁ এখন মনে হচ্ছে সেটাই যে যদি এরকম মানে higher educated থেকে কোন রকম আহ

কারন এখন শিক্ষিত হয়ে চাকরির আশায় বসে থাকার থেকে নিজের যদি কোন রকম অভিজ্ঞতা থাকে তাহলে সেটাই মনে হয় বেশি পাওয়া যাবে মনে হয়। সেটাতো অবশ্যই কারন সে নিজে বিভিন্ন রকম ভাবে অবশ্যই

জনসংখ্যা তো বাড়ছেই but job opportunity

একদম কারন হ্যাঁ অবশ্যই এই বিষয় টাতও চিন্তার বিষয় অবশ্যই থাকছে আর এটা দেখবে যে এখন হয়তো আমরা যে টাকা তে কাজটা continue করতে পারছি মানে এই মুহূর্তে আহ আমার ধরো দশ পনেরো হাজার টাকা তে আমার একটা family চলে যাচ্ছে, একমাস চলে যাচ্ছে খাওয়া দাওয়া তে কিন্তু আজ থেকে আর পাঁচ বছর পর, আর দশ বছর পরে সেই দশ পনেরো হাজার টাকা কিন্তু কোন মুল্য থাকবে না তো এই দিকটাও কিন্তু দেখতে হবে যে তাহলে শুধু job শুধু job টাই

অবশ্যই।

করলেই তো হয় না। থাকবে তবেই না

তারা এখানে আসলে একদম, অবশ্যই তোমার সাথে এটা আমারও একমত।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

এমন একটা পরিস্থিতি আসবে অবশ্যই। আর এই যে নতুন ছেলেগুলো উঠছে তারাও তো

interview এর নামেই ভয় পাবে। যদি properly

অবশ্যই কারন আগে আজ থেকে ভাবও না যখন job টা start করি হ্যাঁ বল যেমন আজ থেকে আমরা ধরো অবশ্যই তো প্রশিক্ষন টা অবশ্যই প্রয়োজন কারন প্রশিক্ষন না হলে নিজের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করাটা অবশ্যই প্রয়োজন কারন আমরা ধরো পাঁচ থেকে সাত বছর আগে interveiw দেওয়ার জন্য আমরা একেক টা office এ ঘুরে ঘুরে বেরিয়েছি এই office থেকে office ওই office থেকে ওই office হয়েছে আমরা হয়তো পুরোটা জানতাম না কিন্তু দু একটা office ঘুরার পরে অভিজ্ঞতা হল যে এইভাবে interview দিতে হয় এই জিনিষ টা আমার মধ্যে কম ছিল, এইটা আমাকে ভাল করে বললে হতো কিন্তু এখনকার candidate তো তা নয়। এখন ওরা ভাবছে যে আমি অনেক টা marks পেয়ে গেছি, এখন job আমার কাছে আসবে, আমাকে job এর কাছে যেতে হবে না। তো এটা ওদের কাছে একটা ভুল ধারনা আছে।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

দেখাতে হবে তবেই তো না নেবে। যাক অনেক দিন অনেকদিন পরে তোমার সাথে এই নিয়ে একটু কথা বলা গেল তো বেশ ভালই হল। তো পরবর্তী তে যদি আবার সময় পাওয়া যায় এই বিষয়ে আমরা অবশ্যই আহ আরেকবার কথা বলতে পারি, ঠিক আছে।

অবশ্যই অবশ্যই, তুমিও ম Hello সোনালী

হ্যাঁ, কি খবর? এইতো

আর এখনকার দিনে জব পাওয়া ভীষন critical

আরে আত্মনির্ভরশীল হওয়া যাই সেটা ঠিক কথা কিন্তু job কোথায় চেষ্টা করতে হবে, চেষ্টা করলে পাওয়া যাবে বাড়িতে বসে থাকলে তো আর কোনো কিছু হাতের মুঠোয় আসবে না OK তুমি বলছো যে চেষ্টা করতে হবে তাইতো? চেষ্টা করেও তো অনেক কিছুই পাওয়া যায় না, হয়তো খবর গুলো দেখেছো? না এখনও যেহেতু পড়াশোনা চলছে তাই এখন ও news সেভাবে দেখা হয়নি। আরে তুমি twenty four into seven কি তুমি পড়তে থাকো, FB করছো Whatsapp করছো করছো তো? social media আছো? অব্যশই আছি তাহলে, আর এখানে তুমি বলছো যে তুমি news দেখতে সময় পাচ্ছো না, পড়াশোনার মধ্যে খুঁজতে হবে বল্লে তুমি তাইতো? but job র যা এখানে situation মনে হয়না খুব তাড়াতাড়ি job পাওয়া possible তাহলে আমি কিভাবে job পেতে পারি? দেখো depend করছে নিজের উপর depend করছে নিজের উপর তাও একটু পরামর্শ?

পরামর্শ আর কি দেব, দেখো পরামর্শ দেওয়ার জন্য অনেকেই আছে। পরামর্শ কি দেব? তুমি এখন এম. এ করছো, ঠিক আছে কোন ইয়ার চলছে এটা তোমার আমার third semester চলছে voice break করছে third semester চলছে third semester চলছে okay তো তোমার কি মনে হয়ে complete হবার পর কত দিন লাগবে তোমার

আমি সেটা বললাম যে, তোমার কি মনে হয় complete হওয়ার পর তোমার কতদিন লাগবে একটা job খুঁজতে বা পেতে? বিভিন্ন news chanel দেখতে হবে কোথায় চাকরির vacancy আছে কি না? তার জন্যে তো সময় লাগবেই

করে বসে আছে এখনও৷ কিন্তু পাইনি। backup source কিছু ভেবেছ? না ওরকম backup source কিছু ভাবনি। যেই যোগ্যতায় সফল না হয় তাহলে অন্য কোনও যোগ্যতার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 হ্যাঁ তারপর? নাহলে private company তে

এত late কেন? তোমার কি মনে হয় যে একটা government চাকরি তে যে বেতন আছে private sector সেই বেতন নেই? অবশ্যই আছে

বিভিন্ন সুযোগ সুবিধা থাকে job secure থাকে। সুযোগ সুবিধা private sector থাকে, ভীষণ থাকে। কিন্তু একটা কি যে, government চাকরি যেটা হয় যে চাকরি secure আমার ঠিক আছে। এত বছর অবধি আমি করতে পারবো, মানে private sector তে কী হয়, সেই secure জিনিসটা থাকেনা। বাকি সবকিছু থাকে। salary তুমি ওর থেকে বেশি মানে অনেক বেশি অনেক বেশি। income করতে পারবে। ঠিক আছে সুযোগ সুবিধা তুমি যেটা বললে same পাবে। কিন্তু একটা হয় না যেটা governmet করলে আমি এত বছর অবধি এত বছর ঠিক আছে, sattle হয়ে গেলাম আমি

"but সবাই পায় না। তখন move হতে হয়। তোমার অন্য কোন্ lineprivate sector সরকারি চাকরি পেতে গেলে সময় দিতে হবে৷ অনেকটা সময় নষ্ট হয়েছে বলে। তার থেকে আমি, এমনি private company তে job করলে অনেক তাড়াতাড়িই income করতে পারব সেই জন্য কিছু try করেছো কোনোদিন খোঁজার? করেছিলাম একবার bank ।কিন্তু ওখানে বল regular ছিল যেতে হবে। এবার আমার college তো regular অংশগ্রহণ করতেই হবে ৷ না হলে তো পরীক্ষাতেও বসতে দেবে না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 কারণ তুমি যেখানে চাকরি করবে তখন তোমার একটা shift timing থাকবে continue একদিন off পাবে তুমি। কিন্তু এর মধ্যে যে college এবং job দুটোর মধ্যে তো possible নয় বলে হয়তো আমাকে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 যদি তোমার বিশ্বাস থাকে. হ্যাঁ, দেখো তোমার মধ্যে যে আত্মবিশ্বাস আছে নিশ্চয়, সে জন্য তুমি এত দূর এসেছো। অবশ্যই তুমি success হবে এমন নয়, কিন্তু তাও একটা backup করে রাখা দরকার যদি না হয়, তখন backup source college timing কটা থেকে কটা? আমাদের তো বারোটা থেকে পাঁচটা পর্যন্ত. কোনও কোনও দিন একটা থেকে পাঁচটা।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 free বলতে, যাতায়াতেই তো অনেকটা time চলে যায়। বাড়ি থেকে যাতায়াত করতে হয় college অনেক দূরে। সেই সকালেই বেরোতে হয় আর পৌছায় বারোটায়। সকালে বেরিয়ে বারোটায় পৌছাও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 বাড়ি ফিরতে?

তাহলে তো আর job করা হবে না তাহলে job করবে কী করে? ঐ ওই timing? এখন আর job করা মানে কোনও ভাবেই possible নয়। এবার যেটা, night shift যদি job করতে চায় তাহলে ঘুমাবে কখন? সকালে college যাবে কখন? সেটা একটা

আমি আমি private sector আছি কী ভাবে পেলে? খুব ভালো আছি? কী ভাবে পেয়েছি? কী ভাবে পেয়েছি বলতে? আ কি বলব কী ভাবে পেয়েছি। প্রথমে walk in দিয়েছিলাম। walk in দেওয়ার পর process ramp down বন্ধ হয়ে যায়, wait করছিলাম, পরবর্তী process আসার জন্য তারপর যখন next process এল call করলাম call করার পর interview schedule হল। তারপর interviewcrack করার পর। এখন work from home চলছে এখন সব জায়গায় বেসি jobwork from home আছে, ঠিক আছে, এবার খুঁজতে হবে। খুঁজতে হবে, খুঁজে apply করতে হবে। আবেদন করে interview দিতে হবে। ব্যাস নিচে time মতো একটা shift request করতে হবে। যে আমি এ shift টা করব। তোমার যেটা তুমি যেটা বললে তোমার পক্ষে এখন possible নয় যেহেতু সকাল থেকে তোমার পুরো দিনটাই লেগে যাচ্ছে আর college মধ্যে। সপ্তাহে দু-তিন দিন college যাই সব দিন না বাড়িতে বসে কোন কাজ করলে regular যেটা হবে না নিজের time অনুযায়ী করলে এ ধরনের কাজ খুঁজলে পাওয়া যেতেই পারে যেমন handwriting এর কিছু কাজ হয়।

তার জন্য তোমাকে সময় নিতে হবে খুঁজতে হবে। job এখন অনেক আছে প্রচুর আছে শুধু খুঁজতে হবে। যদি তোমার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তুমি করতে পারবে, but যদি এখন তোমার মনে হচ্ছে যে না আমার college তুমি বললে সপ্তাহে দু তিন দিন college যেতেই হয় তোমাকে।

সেটা করলে হয়

job যখন করবে তাদেরও কিছু process থাকে যেগুলোকে meet করতে হয় ঠিক আছে তাদেরও কিছু target থাকে যেগুলো fulfil করতে হয়। যদি সেই মুহূর্তে issue হয় তখন কি হবে দুদিকেই একটু issue হয়ে যাবে।

আমরাও করেছি college যখন না থাকতো college যখন করতাম তখন night shift job করতাম day shift college যেতাম আমাদেরও সেইম বারোটা থেকে ছটা অবধি কোনদিন আটটা অব্দি। night shift থাকতো আমার পুরো totally night shift হ্যাঁ রাত বারোটা থেকে সকাল ঘুম কম করতে হবে তাহলেই তুমি পারবে। তা আপনি সরকারি job না খুঁজে private করলেন যে প্রথমে চেষ্টা করতেই পারতেন। খুব ভালো কথা গিয়ে কেন আমি সরকারি job try করিনি? বাহ try করেছিলাম একবারই try করেছিলাম। মানে সেটাও try নিজের তরফ থেকে করিনি জোরজবস্তি করানো হয়েছিল আমাকে। আমি কোনদিন যায়নি সরকারি job র কারণ ওখানে দেখেছিলাম issue অনেক issue আছে government service এর জন্য। এক exam দাও এই দাও exam র পর exam result বেরোবে কি বেরোবে না তারপর অনেক issue আছে